জাভাতে nested আইএফ এবং টার্নারি অপারেটর এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি শেষ হওয়ার পূর্বে আপনি nested আইএফ স্টেটমেন্ট এবং টার্নারি অপারেটরসহ সম্পর্কে এবং জাভা প্রোগ্রামে তাদের ব্যবহার করতে শিখবেন
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 জেডিকে 16 এবং এক্লিপসাইড 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে জানতে হবে
এবং ifএলসে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট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
নেস্টেড আইএফ স্টেটমেন্ট একটি আইএফ স্টেটমেন্টের মধ্যে আরেকটি আইএফ স্টেটমেন্টকে নেস্টেড আইএফ স্টেটমেন্ট বলা হয়
এখন নেস্টেড আইএফ স্টেটমেন্ট লেখার সিনট্যাক্স দেখি
এক্ষেত্রে কন্ডিশন 1 ট্রু হলে প্রোগ্রাম কন্ডিশন 2 যাচাই করে
কন্ডিশন 2 অন্য স্টেটমেন্ট ব্যবহার করে দেওয়া হয়
কন্ডিশন 2 ট্রু হলে প্রোগ্রাম স্টেটমেন্ট বা ব্লক 1 এক্সিকিউট করে
অন্যথায় এটি স্টেটমেন্ট বা ব্লক 2 এক্সিকিউট করে
কন্ডিশন 1 ফালসে হলে প্রোগ্রাম কন্ডিশন 2 যাচাই করবে না
এর পরিবর্তে এটি সরাসরি তার এলসে স্টেটমেন্টে যাবে যা হল ব্লক 3
এখন এটি ভালোমত বুঝতে একটি উদাহরণ দেখা যাক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
আমরা নেসেডিফডেমো নামক ক্লাস তৈরি করেছি এবং এতে মেন মেথড যুক্ত করেছি
আমরা যাচাই করব যে প্রদত্ত সংখ্যা একটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা
nested আইএফ ব্যবহার করে ঋণাত্মক সংখ্যাও পরিচালনা করব
সুতরাং মেন মেথডে লিখুন ইন্ট n মাইনাস 5 ঋণাত্মক সংখ্যা সংরক্ষণ করতে ভ্যারিয়েবল n তৈরী করেছি
এখন আমরা আইএফ কন্ডিশন লিখব
পরের লাইনে লিখুন আইএফ ন 0 কোঁকড়া বন্ধনী খুলুন
enter টিপুন
systemoutপ্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতির মধ্যে নেগেটিভ নাম্বার সেমিকোলন
প্রথমে আমরা দেখি সংখ্যাটি যদি ঋণাত্মক সংখ্যা হয়
হ্যাঁ হলে জোড় এবং বিজোড়ের জন্য যাচাই করব না
ঋণাত্মক না হলে জোড় এবং বিজোড়ের জন্য যাচাই করব
পরের লাইনে লিখুন এলসে enter টিপুন এখন এক্সিকিউশন যদি এলসে অংশে আসে এর অর্থ সংখ্যাটি ঋণাত্মক নয়
তাই এই এলসে অংশে জোড় বা বিজোড় যাচাই করি
লিখুন আইএফ enter টিপুন
Systemoutprintlnএভেন নাম্বার এলসে enter টিপুন লিখুন Systemoutprintlnওড নাম্বার সুতরাং আমরা নিশ্চিত করি যে ঋণাত্মক সংখ্যা জোড় বা বিজোড় যাচাইয়ের জন্য বিবেচিত নয়
এখন কর্মরত কোড দেখি
ফাইল সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি আউটপুট হল নেগেটিভ নাম্বার
এখন একটি ধনাত্মক সংখ্যা চেষ্টা করি
n 5 কে n 5 এ বদলান
ফাইল সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট আশানুরূপ বিজোড় সংখ্যা
এখন একটি জোড় সংখ্যা চেষ্টা করি
n 5 কে n 10 এ বদলান
ফাইল সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আউটপুট আশানুরূপ এভেন নাম্বার
একটি আইএফ স্টেটমেন্টের মধ্যে আরেকটি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হল nested আইএফ
নেস্টিং পরিমাপের কোনো সীমা নেই
কিন্তু এটি নেস্টিং এর 3টি লেভেল অতিক্রম না করার ভাল অভ্যাস
এখন আমরা টার্নারী অপারেটর দেখব
প্রথমে মেন মেথড মুছে ফেলি
একটি প্রোগ্রাম লিখি যা 2 দ্বারা সংখ্যা ভাগ করে
এটি অত্যন্ত সহজ প্রোগ্রাম কিন্তু বিজোড় সংখ্যা ভাগ করতে সমস্যা আসে
7 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাই
কিন্তু তখন কি যদি আমরা ফলাফল সুসম্পন্ন করতে চাই
যার অর্থ 7 2 দ্বারা ভাগ করলে আমরা 3 এর বদলে 4 পাই
সহজ ভাষায় আমাদের পরের সংখ্যা চাই
এখন এরকম একটি প্রোগ্রাম লেখা দেখি
তাই মেন মেথডে লিখুন ইন্ট ন নালফ আমরা সংখ্যা n এ এবং অর্ধ সংখ্যা নালফ এ সংরক্ষণ করব
পরের লাইনে লিখুন n 5 পরের লাইনে লিখুন আইএফ ন 2 0 enter টিপুন
লিখুন নালফ n 2 এলসে নালফ ন 1 2 আমরা যাচাই করব যে সংখ্যাটি জোড় না বিজোড় এবং সেইভাবে ভাগ করব
এখন কর্মরত কোড দেখতে একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি
তাই লিখুন systemoutপ্রিন্টলন ফাইল সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে আমাদের উদ্দেশ্য পূরণ হয়
আমরা 2 নয় 3 হিসাবে আউটপুট পাই
আমরা এখানে কন্ডিশনের উপর নির্ভর করে ভ্যারিয়েবলের মান নির্ধারিত করছি
প্রোগ্রামে যুক্তির তুলনায় সিনট্যাক্স অধিক রয়েছে
এটি হয় যখন টার্নারী অপারেটর কোড সহজ করে
টার্নারী অপারেটর একটি কন্ডিশনাল অপারেটর যা nested আইএফ এর মত ফলাফল দেয়
এটি একটি ছোট সিনট্যাক্স দেয় এবং প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝানো হয়
এটি এক সময়ে তিনটি অপারেন্ডস নেয়
টার্নারী অপারেটরের সিনট্যাক্স সম্পর্কে শেখা যাক
এক্সপ্রেশন একটি কন্ডিশন যা যাচাই করতে হবে
কন্ডিশন ট্রু হলে রিসাল্ট ভ্যারিয়েবলের মান হল অপারেন্ড 1
কন্ডিশন ফালসে হলে মান হল অপারেন্ড 2
এটি প্রোগ্রামে ব্যবহার করি
প্রথমে if এলসে স্টেটমেন্ট মুছে ফেলি
লিখুন নালফ n 2 0
n 2 ন 1 2 সেমিকোলন এই স্টেটমেন্ট বলে n জোড় হলে নালফ হল n ভাগ 2 অন্যথায় এটি হল n প্লাস 1 ভাগ 2
এটি কর্মরত দেখি
ফাইল সংরক্ষণ করে রান করুন
Ctrl S এবং Ctrl ফ11 কী টিপুন
আমরা আশানুরূপ আউটপুট দেখতে পারি
এইভাবে টার্নারী অপারেটর কোডে বিশৃঙ্খলা হ্রাস করে এবং পঠনযোগ্যতা উন্নত করে
আমরা শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি Nested If স্টেটমেন্ট এবং টার্নারি অপারেটরসহ সম্পর্কে
জাভা প্রোগ্রামে nested আইএফ স্টেটমেন্ট এবং টার্নারি অপারেটরসহ এর ব্যবহার
নির্দেশিত কাজ nested আইএফ এবং টার্নারি অপারেটরসহ এর
নিম্নের জন্য জাভা প্রোগ্রাম লিখুন
nested if ব্যবহার করে যাচাই করুন যে সংখ্যাটি জোড় এবং 11 এর গুনিতক ও কিনা
Ternary অপারেটর ব্যবহার করে চিহ্নিত করুন যে প্রদত্ত দুটি সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তর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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ